জাভাতে লজিক্যাল অপারেটরসহ লজিক্যাল অপারেটরস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে লজিক্যাল অপারেটর সম্পর্কে শিখব
অপারেটর ব্যবহার করে একাধিক এক্সপ্রেশন যাচাই করা এবং বন্ধনী ব্যবহার করে প্রিসিডেন্স ওভাররাইট করা
এখানে আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে রিলেশনাল অপারেটর সম্পর্কে জ্ঞান থাকতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়াল জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
লজিক্যাল অপারেটরস একাধিক কন্ডিশন যাচাই করতে ব্যবহৃত হয়
এখানে জাভাতে উপলব্ধ লজিক্যাল অপারেটরের তালিকা রয়েছে
এন্ড ওর নট
আমরা এদের প্রতিটি বিষদভাবে দেখবো
এখন এক্লিপসে এ যাই
এখানে বাকি কোডের জন্য এক্লিপসে ইদে এবং প্রয়োজনীয় স্কেলেটন রয়েছে
আমরা লজিক্যাল অপারেটরস নামক ক্লাস তৈরী করে মেন মেথড যুক্ত করেছি
এখন কিছু ভ্যারিয়েবল তৈরী করি
বুলিন b আমরা b তে কন্ডিশনের ফলাফল সংরক্ষণ করব
ইন্ট আগে ইকুয়াল টো 11 ইন্ট ওয়েট ইকুয়াল টো 42 এখানে ব্যক্তির বয়স এবং ওজন রয়েছে
ব্যক্তির বয়স 18 বছরের কম এবং ওজন অন্তত 40 কেজি যাচাই করব
এটি কিভাবে করে তা দেখি
b ইকুয়াল টো আগে লেস থান 18 এম্পারস্যান্ড এম্পারস্যান্ড ওয়েট গ্রেটের থান ইকুয়াল টো 40 এখানে দুটি এক্সপ্রেশন এবং মাঝে একটি ডবল এম্পারস্যান্ড চিহ্ন রয়েছে
এটি যাচাই করে বয়স যে 18 এর চেয়ে কম এবং ওজন 40 এর অধিক বা সমান কি নয়
এই অপারেশনকে এন্ড অপারেশন বলে
এখন b এর মান প্রিন্ট করি
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আউটপুট হল ট্রু কারণ উভয় কন্ডিশন সঠিক
এখন ওজন বদলাই যাতে একটি কন্ডিশন সঠিক না হয় এবং কোড আবার রান করি
42 কে 32 তে পরিবর্তন করি
সংরক্ষণ করে রান করুন
আউটপুট হল ফালসে
এর কারণ হল কন্ডিশন আগে লেস থান 18 হল সঠিক
কিন্তু কন্ডিশন ওয়েট গ্রেটের থান ইকুয়াল টো 40 সঠিক নয়
ফলাফল ট্রু হতে এন্ড অপারেটরের উভয় কন্ডিশন সঠিক হওয়া প্রয়োজন
তাই আউটপুট হিসাবে ফালসে পাই
এইভাবে ডাবল এম্পারস্যান্ড চিহ্ন ব্যবহার করে আমরা এন্ড অপারেশন সঞ্চালন করতে পারি
এখানে বয়স ও ওজন রয়েছে এবং এটি যথেষ্ট যদি এদের একটি কন্ডিশন সঠিক হয়
অর্থাৎ আমাদের দেখতে হবে যে যদি প্রথম বা দ্বিতীয় কন্ডিশন সঠিক হয়
এটি ওর অপারেশন দ্বারা সম্পন্ন হয়
প্রথমে আগের কন্ডিশন মুছে দিন
এবং লিখুন আগে লেস থান ওর ইকুয়াল টো 15 পাইপ পাইপ ওয়েট লেস থান ওর ইকুয়াল টো 30 এখানে দুটি কন্ডিশন এবং মাঝে একটি ডাবল পাইপ চিহ্ন রয়েছে
এই স্টেটমেন্ট যাচাই করে যে প্রদত্ত দুটি কন্ডিশনের মধ্যে একটি সঠিক হয়
আউটপুট দেখতে কোড রান করি
সংরক্ষণ করে রান করুন
আউটপুট হল ট্রু
কারণ এন্ড অপারেশনের মত ওর অপারেশনের উভয় কন্ডিশন ট্রু হওয়া জরুরি নয়
এখানে একটি কন্ডিশন ট্রু হওয়া প্রয়োজন
সুতরাং ওজনের কন্ডিশন সঠিক না হলেও বয়সের কন্ডিশন সঠিক হওয়ায় আমরা আউটপুট ট্রু পাই
এখন বয়স এইভাবে বদলাই যাতে উভয় কন্ডিশন ফালসে হয় এবং ফলাফল দেখি
11 কে 17 এ পরিবর্তন করুন
সংরক্ষণ করে রান করুন
এখন আউটপুট হল ফালসে যেহেতু উভয় কন্ডিশন সঠিক নয়
এইভাবে আমরা ওর অপারেশন করতে ডাবল পাইপ চিহ্ন ব্যবহার করি
এখন সেই ব্যক্তিকে যাচাই করতে হবে যার বয়স 15 এর বেশি এবং ওজন 30 কেজির বেশি হয়
অন্য কথায়আমরা যা করেছি তার বিপরীত কন্ডিশন যাচাই করতে হবে
এক্ষেত্রে আমরা নট অপারেশন ব্যবহার করি
প্রথমে কন্ডিশন বন্ধনীতে লিখুন
এবং কন্ডিশনের পূর্বে বিস্ময়বোধক চিহ্ন যুক্ত করুন
বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে আমরা বন্ধনীর ভিতরের বিপরীত কন্ডিশন যাচাই করি
এখন এটি ট্রু হতে হবে
সংরক্ষণ করে রান করুন
এখন আউটপুট হল আগের বিপরীত
এইভাবে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে নট অপারেশন সম্পন্ন করি
ধরুন আমরা 15 বছরের চেয়ে কম বা 18 বছরের চেয়ে কম বয়সের এবং 40 কেজির তুলনায় কম ওজনের ব্যক্তি চাই
এখন এই কন্ডিশন দেখি
আগের কন্ডিশন মুছে ফেলুন এবং লিখুন আগে লেস থান 15 ওর আগে লেস থান 18 এন্ড ওয়েট লেস থান 40 এখানে কন্ডিশন বিভ্রান্তিকর
আমরা জানি না যে ওর অপারেশন না এন্ড অপারেশন পূর্বে সঞ্চালিত হয়েছে
এটি অপারেটরের প্রিসিডেন্সের উপর নির্ভর করে
এক্ষেত্রে প্রিসিডেন্স ওভাররাইট করতে বন্ধনী ব্যবহার করি এবং কন্ডিশন ও স্পষ্ট করি
সুতরাং এখন বন্ধনী যোগ করা যাক
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
এখন যদিও প্রথম কন্ডিশন আগে লেস থান 15 সঠিক নয় দ্বিতীয় কন্ডিশন আগে লেস থান 18 এন্ড ওয়েট লেস থান 40 হল সঠিক
তাই আউটপুট হল ট্রু
তাই অস্পষ্টতা এড়াতে বন্ধনী ব্যবহার করে এক্সপ্রেশন স্পষ্ট করুন
এবং এইভাবে একাধিক কন্ডিশন যাচাই করতে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
আমরা লজিক্যাল অপারেটর এবং এটি ব্যবহার করে একাধিক এক্সপ্রেশন যাচাই করা এবং বন্ধনী ব্যবহার করে প্রিসিডেন্স ওভাররাইট করাও শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে নীচের দুটি এক্সপ্রেশন সমতুল্য কিনা তা যাচাই করুন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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ